openfoam দ্বারা simulating flow in a lid driven cavity এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমি দেখাবো:
lid driven cavity file গঠন
জিওমেট্রি মেশ করা
paraview তে সমাধান করা এবং post processing ফলাফল
স্প্রেডশীটে প্লট এবং ফলাফল যাচাই করা
tutorial record করতে ব্যবহার করছি: linux operating system ubuntu সংস্করণ 1004
openfoam সংস্করণ 210 এবং paraview সংস্করণ 3120
lid driven cavity একটি cfd code যাচাই করার সর্বাধিক ব্যবহৃত হওয়া 2d টেস্ট কেস
এটি lid driven cavity এর চিত্র
boundary conditions একই
একটি চলমান দেওয়াল এবং তিনটি স্থির দেওয়াল
এটি reynolds no re = 100 এর জন্য সমাধান করছি
চলমান দেওয়ালের গতি হল 1 মিটার প্রতি সেকেন্ডে
lid driven cavity এর জন্য পাথ একই যা সংস্থাপনের টিউটোরিয়ালে ছিল
একটি কমান্ড টার্মিনাল খুলুন
এটি করতে আপনার কীবোর্ডে ctrl + alt + t কী একসাথে টিপুন
কমান্ড টার্মিনালে lid driven cavity এর জন্য পাথ লিখুন
এবং লিখুন run এবং এন্টার টিপুন
cd space tutorials এবং এন্টার টিপুন
cd space incompressible এবং এন্টার টিপুন
cd space icofoam উল্লেখ্য f বড়হাতে রয়েছে এবং এন্টার টিপুন
cd space cavity এবং enter টিপুন
এখন লিখুন ls এবং enter টিপুন
cavity এর ফাইল কাঠামোতে আপনি 3 টি ফোল্ডার দেখেন: 0 constant এবং system
এখন লিখুন cd space constant এবং এন্টার টিপুন
এখন লিখুন ls এবং enter টিপুন
constant ফোল্ডার polymesh ফোল্ডার এবং ফ্লুইডের ভৌতিক বৈশিষ্ট্য বর্ণনের ফাইল রাখে
এখন লিখুন cd space polymesh এবং এন্টার টিপুন
polymesh blockmeshdict নামে একটি ফাইল রাখে
এখন লিখুন ls এবং enter টিপুন
আপনি blockmeshdict দেখেন
blockmeshdict ফাইলটি খুলতে লিখুন gedit space blockmeshdict উল্লেখ্য m এবং d বড়হাতে রয়েছে এখন এন্টার টিপুন
এটি blockmeshdict ফাইল খুলবে
এটি ক্যাপচার এরিয়াতে নিয়ে আসুন
এটি lid driven cavity এর জন্য স্থানাঙ্ক
blocking এবং meshing parameters
এবং boundary patches রাখে
কোনো arcs এবং patches মার্জ করতে না থাকায় edges এবং mergepatchpairs খালি রাখা যাবে
এখন এটি বন্ধ করুন
কমান্ড টার্মিনালে লিখুন cd space dot dot এবং এন্টার টিপুন
এটি দুইবার করুন আপনি cavity ফোল্ডারে ফিরে আসবেন
এখন লিখুন cd space system এবং এন্টার টিপুন
এখন লিখুন ls এন্টার টিপুন এতে তিনটি ফাইল রয়েছে
controldict fvschemes এবং fvsolutions
controldict শুরু / অন্তিম সময়ের জন্য control parameters রাখে
fvsolution run time এ ব্যবহৃত discretization schemes রাখে
fvschemes solvers tolerance ইত্যাদির জন্য সমীকরণ রাখে
আবার লিখুন cd space dot dot এবং এন্টার টিপুন
এখন লিখুন cd space 0 এবং এন্টার টিপুন
এখন লিখুন ls এবং enter টিপুন
এটি boundary conditions যেমন pressure velocity temperature ইত্যাদির জন্য প্রাথমিক ভ্যালু রাখে
এখন cavity ফোল্ডারে ফিরে যেতে লিখুন cd space dot dot
এখন জিওমেট্রি মেশ করতে হবে
আমরা এখানে কোর্স মেশ ব্যবহার করছি
terminal এ blockmesh লিখে জিওমেট্রি মেশ করুন
এখন লিখুন blockmesh উল্লেখ্য m বড়হাতে রয়েছে এবং এন্টার টিপুন
মেশিং সম্পন্ন হয়েছে
blockmesh ফাইলে কোনো এরর থাকলে এটি টার্মিনালে দেখাবে
জিওমেট্রি দেখতে লিখুন parafoam উল্লেখ্য এখানে f বড়হাতে রয়েছে এবং এন্টার টিপুন
এটি প্যারাভিউ উইন্ডো খুলবে
object inspector মেনুর বাম দিকে apply তে ক্লিক করুন
আপনি lid driven cavity জিওমেট্রি দেখতে পারেন এখন এটি বন্ধ করুন
টার্মিনালে checkmesh লিখে মেশ যাচাই করুন
উল্লেখ্য m বড়হাতে রয়েছে এবং এন্টার টিপুন
আপনি সেলসের সংখ্যা skewness এবং মেশের সম্পর্কিত অন্যান্য প্যারামিটার দেখতে পারেন
slides ফিরে আসি
এখানে ব্যবহৃত সল্ভার হল icofoam:
icofoam newtonian fluid এর incompressible flow এর জন্য transient solver
এখন terminal ফিরে যাই
টার্মিনালে লিখুন icofoam
উল্লেখ্য f বড়হাতে রয়েছে এবং এন্টার টিপুন
রান হওয়া iterations টার্মিনাল উইন্ডোরতে দেখাবে
সমাধান সম্পন্ন হওয়ার পর জিওমেট্রি এবং ফলাফল দেখতে টার্মিনালে লিখুন parafoam
object inspector মেনুর বামদিকে
apply তে ক্লিক করুন object inspector মেনুতে বৈশিষ্ট্যতে নীচে যান
apply mesh parts volume fields ইত্যাদি দেখতে পারেন
lid driven cavity এর বিভিন্ন বাউন্ডারী ফীল্ড দেখতে mesh part এ এই বাক্স চেক বা আনচেক করুন
এরপর active variable control ড্রপডাউন মেনুর উপরে বামদিকে এটিকে solid color থেকে p বা বড়হাতের u তে বদলান যা initial conditions যেমন pressure velocity
আমি বড়হাতের u চয়ন করব এটি বেগের প্রাথমিক কন্ডিশন দেখাবে
paraview উইন্ডোর উপরে আপনি vcr control দেখবেন
play বোতামে ক্লিক করুন
এটি lid driven cavity এর velocity এর অন্তিম ফলাফল
active variable control মেনুর উপরে বামদিকে ক্লিক করে color legend টগল করুন
এটি u বেগের জন্য color legend
প্রাপ্ত ফলাফল যাচাই করতে হবে
এটি করতে u এবং v বেগ প্লট করি
এটি করতে filters এ গিয়ে নীচে যান> data analysis > plot over line
এতে click করুন
আপনি x y এবং z অক্ষ দেখেন
x এবং y অক্ষ এক এক করে চয়ন করুন
আমি x অক্ষ চয়ন করব এবং apply তে ক্লিক করব
আপনি দেখেন যে pressure এবং velocity প্লট হচ্ছে
এটি ননডাইমেনশনাল বিশ্লেষণ হওয়ায় reynolds number =100 এর জন্য u/u v/s y/l গ্রাফ প্লট করতে হবে
এটি করতে plot data তে yaxis এ ক্লিক করুন
apply তে ক্লিক করুন
আপনি প্লট দেখেন
এখন মেনু বারে file> save data তে যান
ফাইলের উপযুক্ত নাম দিন
আমি এটিকে cavity নাম দেবো
file csv dot csv file হিসাবে সংরক্ষণ হবে
ok র্তে ক্লিক করুন আবার ok তে ক্লিক করুন
এখন openfoam directory এর cavity ফোল্ডারে যান
নীচে যান আপনি cavitycsv ফাইল দেখেন
এটি open office বা libreoffice spreadsheet এ খুলুন
libreoffice spreadsheet এ u0 u velocity এবং ডানদিকে point 1 কলাম আরেকটি স্প্রেডশীটে কপি করুন
এখন উভয় কলাম ভাগ করুন অর্থাৎ u zero কে বড়হাতের u দ্বারা এবং point 1 কে বড়হাতের l দ্বারা
এবং ফলাফল মেনু বারে উপরে libreoffice চার্ট বিকল্পে প্লট করুন
এখন slides ফিরে আসি
প্রাপ্ত ফলাফল এই চিত্রের অনুরূপ হবে
lid driven cavity by : ghia et al 1982 এ প্রকাশিত পেপারের ফলাফল এবং ফ্লুয়েন্ট থেকে প্রাপ্ত ফলাফল যাচাই করুন
এখানে আমরা শিখেছি:
lid driven cavity file গঠন
lid driven cavity সমাধান করা
ফলাফলের পোস্টপ্রসেসিং
এবং বৈধতা
অনুশীলনী হিসাবে lid driven cavity তে কিছু প্যারামিটার বদলান
0 ফোল্ডারে velocity magnitude
constant ফোল্ডারে transport properties এ kinematic viscosity
এবং u/u and y/l এর ফলাফল প্লট করুন
এই url এ উপলব্ধ ভিডিওটি দেখুন:
এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়
ভালো bandwidth না থাকলে ভিডিওটি download করে দেখুন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
অধিক জানতে contact @spokentutorial org তে লিখুন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
অংশগ্রহনের জন্যে ধন্যবাদ